অনেক কিছু রয়েছে। অনেক লোকজনও রয়েছে। অনেকজন কিনছেও । খুবই সুন্দর অনেক তাজা তাজা সবজি রয়েছে।

ঠিক খুবই সুন্দর লাগছে। আর র অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। অনেক মানুষ এই দোকানটা দিয়ে ফুল কিনে। আর র --

আ এখানে অনেক সাইকেল দেখতে পাচ্ছি। আই থিঙ্ক সাইকেলের দোকান হবে। অনেক রকমের বাচ্চাদের বড়দের সবারই সাইকেল রয়েছে।

পেরাপেরি করছে। অনেক গাড়ি রয়েছে সবাই অনেক স্টেশন রয়েছে একটা। বিল্ডিং রয়েছে গাছপালা রয়েছে।

ওয়ার্ড আর অনেক সুন্দর হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আমাকে দেখে। জানিনা কি বটে বাট আমি এমনি বলছি।

একটা প্যাম্পার্স প্যাকেট ঝোলা রয়েছে। একটা টেবিল রয়েছে। ওষুধ দোকানটা আমার মনে হচ্ছে ওটা ওষুধ দোকানে বটে। যা পোস্টার - টাতে লেখা রয়েছে আমি তাই বলছি।

এটা একটা ব্যাংক বটে। স্টেট ব্যাংক আহ এ.টি.এম বটে। ব্যাংক নয় এ.টি.এম বটে। আমারি ধারণা ভুল হলো।

অনেকজনই টাকা তুলছে। অনেকজন দাঁড়িয়ে আছে।

ই বটে জিনিসটা। উই আর আমাদের ভারতের পতাকা রয়েছে নিশ্চয়ই।

আর বল রয়েছে। তারপর অনেক ছোট বাচ্চাও রয়েছে। পিছনে বাড়ি রয়েছে গাছ রয়েছে সব রকম।

ই আমাকে অত ভালো লাগছে না। গ্রাউন্ড টা অপরিষ্কার অপরিচ্ছন্নতা। খুবই খারাপ।

এই সুইমিং পুল এর জলটা খুবই পরিষ্কার এন্ড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।

আর একটা জিমের কিছু রয়ে --

বা জায়গাটা খুবই বাজে একটা জায়গা। একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। সেই মানুষ হাসছে। জানিনা কি জন্য হাসছে।

এখানে অনেকগুলো ঘর রয়েছে। অনেকগুলো গাড়ি রয়েছে। অনেকগুলো মানুষ রয়েছে। জানিনা জায়গাটা বুঝতে পারছি না এটা কি বটে।

এখানে অনেক বান্দর দেখা যাচ্ছে। বান্দরটা একটা কিসের উপর দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না। জায়গাটা।

এই দিকটা অনেক বড় একটা রোড রাস্তা যাকে বলে। আর তার পাশাপাশি অনেক গাছ রয়েছে। অনেক গাছ রয়েছে। ধারে ধারে রাস্তার পাশে পাশে।

আরো অনেক বড় রোড টা। গাছগুলোর কালার গুলো বোঝা যাচ্ছে না কি কালার বটে। আর।

আর কিছুই দেখতে পাচ্ছি না। স্কুলের ভেতরে অনেকগুলো গাছ রয়েছে। আর কিছু আমি দেখতে পাচ্ছি না জিনিসটা বুঝতে পারছি না কি বটে।

এটা একটা ব্যাংক বটে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এই ব্যাঙ্কটা বন্ধ আছে। রাস্তার পাড়ের ব্যাংকে থাকে। অনেকগুলো একটা লোক নেই। আজ দোকান আশেপাশের দোকান রয়েছে আশেপাশে দোকানগুলো বন্ধ।

মনে মনে দৃশ্যটা খুবই ভালো লাগছে।

এটা একটা ঘর রয়েছে। ঘরটাতে চারপাশে ফুল গাছ লাগিয়ে রয়েছে। গাছ রয়েছে। ঘরটা খুবই পুরনো। খুব একটা বাজে জায়গা। আমার অত ভালো লাগেনি।

আঃ প্রজেক্ট -এর মধ্যে একটা ঘর রয়েছে গাছ রয়েছে। চারজন মেয়ে দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর ইস্কুল ড্রেস পরে। আর স্মাইল করছে খুবই দেখতে সুন্দর লাগছে। একটা মগ রয়েছে।

আরে ঘাস আর খুব সুন্দর গোছালো জায়গাটা।